এই ছবিটা একটা গাড়ি রাখার জায়গা যেখানে অনেকগুলো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে যেমন সামনে একটা গাড়ি আছে তার রং সাদা তার পাশেও একটা।

এই ছবিটা একটা বাসের যেখানে বাসের ভিতরের ছবি তার নিচটা পুরো সবুজ রঙের এবং বাসের সিট্গুলো নীল রঙের এবং।

এই ছবিটা যা দেখা যাচ্ছে এটা একটা ফি-ফ্ল্যাটের ছবি।

এই এপার্টমেন্ট ওপরে একটা টাওয়ার বসানো আছে।

এটাও খোলা আছে আর ওদিকে সাদা রঙের গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে আর ওপর থেকে একটা পর্দা দেওয়া আছে ওটা সবুজ রঙের।

এবং ওপরে বেলুন রাখা রয়েছে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে ফাতারের জ ঘর এই জামাটা সাদা রঙের অ এখানে দুজন পকেট -এ হাত দিয়ে বসে আছে।

উপরে খোলা আকাশ সূর্যের আলোটা একদম সুন্দর করে পড়ছে এই গাছের এতে পাতায় খুব সুন্দর লাগছে দেখতে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দশকর্মার দোকান আছে। দশকর্মার সাথে সাথে অনেক কিছুই পাওয়া যায়।

এই ছবিটার মধ্যে গৌতম বুদ্ধের বসে থাকার স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে-এ এবং দূরে --

বেশ পিছনে একটা বাড়ির বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে । তার এই দিকে গেলে একটা ঠাকুরের ছবি এবং গৌতম বুদ্ধের আশেপাশে ছোটো ছোটো গাছ দেখতে পাওয়া যাচ্ছে ।